পিছে অনেক বাইক ও সাইকেল দেখা যাচ্ছে।

দুজন মানুষ ছোফায় বসে রয়েছে।

পোস্ট অফিসের সামনে দরজার সামনে এক জোড়া জুতো রাখা রয়েছে।

পোস্ট অফিসের ভিতরে দুটো বস্তা দেখা যাচ্ছে।

মাঠে অনেক মানুষ উপস্থিত রয়েছে।

সামনে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

উপরে দুইটি সাইন বোর্ড দেখা যাচ্ছে পাশে একটি মূর্তি দেখা যাচ্ছে।

সামনে একটি রাস্তা রয়েছে। রাস্তাটিতে একটি বাস ও একটি অটো দাঁড়িয়ে রয়েছে।

সামনে একটি রুম দেখা যাচ্ছে।

মার্কেটটির উপরে বেলুন দিয়ে সাজানো দেখা দেখা যাচ্ছে।

মন্দিরটির নাম শ্রী শ্রী মা করুণাময়ী মন্দির।

মন্দিরের সামনে দুজন ব্যক্তি বসে থাকা দেখা যাচ্ছে।

বেনসের পাশে অনেক ছেলে খাতা বই নিয়ে বসে আছে।

এখানে একটি লাল বিল্ডিং রয়েছে।

বিল্ডিংটির সামনে লোহার ব্যারিকেট লাগানো দেখা যাচ্ছে।

সামনে তিনটি ব বাইক এবং একটি চার চাকা দাঁড়িয়ে রয়েছে।

বিল্ডিংটিতে পোস্টার লাগানো রয়েসে লক্ষ্মী নারায়ণ বস্ত্রালয়।